একটি পর্দা হোয়াইট কালার টাঙানো রয়েছে একটি পোস্টার লাগানো রয়েছে যাতে ফ্রেশার্স লেখা রয়েছে এবং স্টেজ এর ওপরে হোয়াইট কালার এর কিছু চেয়ার রয়েছে কিছু বক্স রয়েছে।

একটি নীল পোস্টার এ লেখা রয়েছে স্বাস্থ্য বীমা যোজনা।

সামনে একটি হোয়াইট কালার -এর বিল্ডিং দেখা যাচ্ছে সেটি চারতলা।

বুলু কালার এরহোয়াইট কালার এরইয়েলো কালার এরআকাশি কালার এর --

এই সাইড এ একজন মহিলা কে দেখা যাচ্ছে যিনি মাথায় খোঁপা করে রয়েছেন ব্ল্যাক কালার এর টি শার্ট পরে আছেন তিনি।

ভেতর দিকে আর একটি দরজা দেখা যাচ্ছে এই সাইড -এ কিছু গাছকে সেভ করে কাটা রয়েছে দূরে একটি প্রাচীর দেখা যাচ্ছে।

অধিকাংশ লোকের জিন্স পরে আছেন বুলু কালার এর কয়েকজন ব্ল্যাক কালার এর জিন্স পরে আছেন।

এর নিচে রাস্তা দেখা যাচ্ছেরাস্তার পাশে হোয়াইট কালার এর পাঁচিল এবং তাতে একটি গেট দেওয়া রয়েছে ।গেট টি বন্ধ ।একটি ইয়েলো কালার এর বিল্ডিং দেখা যাচ্ছে।

একটি আহ কলাগাছ দেখা যাচ্ছেএকটি নারকেল গাছ দেখা যাচ্ছেআকাশ দেখা যাচ্ছে।

এই সাইড এ পুরো গ্লাস বডি -এর রুফ রয়েছে এবং গ্লাস বডি -এর ডোর ও--

বুলু কালার এবং রেড কালার এর কাপড় দিয়ে তার ওপরে ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছেএকজন গান গাইছেএকজন তবলা বাজাচ্ছেএকজন তানপুরা বাজাচ্ছেন তা রা প্রত্যেকেই কার্পেট এর ওপরে বসে আছ--

যেখানে প্রচুর খাতা বই দেখা যাচ্ছে একটি ক্যালকুলেটর দেখা যাচ্ছে টেবিল এর ওপর রাখা রয়েছে কিছু পেন রয়েছে একজন ভদ্রলোক।

পেছনের বাড়িটিরও জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে কিছু ঝাউগাছ রয়েছে-এ।

একটি আন্ডার কনস্ট্রাকশন সাইড দেখা যাচ্ছে একটি বাঁশের সিঁড়ি দেখা যাচ্ছে।